তার উ-ম-ম গেটে-এ কয়েকজন লোক আছে দুটি লোক আছে আরো অনেক বড় আছে।

এটি হচ্ছে মালদা ক্লাব এখানে সামনে একজন উম-ম চেয়ার এ বসে আছে পাশে একটা স্কুল আছে ।